এই ক্ষেত্রে কি হয় এটা এখান থেকে market আবার উঁচুতে যাওয়া শুরু করে তো এই ক্ষেত্রে আমরা এই ভাবে নিতে পারি কি আর উপরে cross হয়া মাত্র buy করতে পারি তো এর একটু pattern টা দেখে নি কিছু example through তে কিছু দেখে নি আমরা

then easily আপনি এখানে buy করতে পাচ্ছেন আর নিচে একটা লাগিয়ে easily আপনার one isto two এর কাছাকাছি বা এই যে recent যেটা আছে তার কাছাকাছি profit book করতে পারবে একদম easy তো এটা হচ্ছে তো এবার এরই opposite আছে bearish single sing candle সেটাকি একটু দেখেনি আবার সেটাও এই দেখো এটা হচ্ছে bearish single sing candle কি হয় price যখন উঁচুতে যেতে শুরু করে মানে uptrend এ থাকে একটা ভালো মতো জায়গায় গিয়ে যখন একটা ভালো বড়ো একটা এ বোরো একটা তৈরি করে আর যে যেহেতু ছিল যে আহ ছিল ওটাকে পুরো করে দেয় এর মাধ্যমে কি হতে পারে এখন থেকে একটা নিয়ে দেখতে পারে তো এই হতেই আপনি এখানে আহ করতে পারেন এর উপরে একটা লাগিয়ে তো এরও কিছু আমরা একটা দেখে নেই দেখুন একটা দেখিয়েছিলো ভালো মতো দেকিয়ে ছিল দেখানোর পর কি করেছে কি এই যে তৈরী করে ছিল যেহেতু ইটা চলছিল তার পরের যেই তৈরী করেছে এটাকে পুরো ডেকে দিয়েছে এই যে ছিল এটাকে পুরো দেখুন ভালো ভাবে ডেকে দিয়েছে ডেকে দেওয়ার পর এর নিচে যখনি পোআ লোক হতে শুরু করেছে আপনি এখানে করতে পারতেন এর উপরে লাগিয়ে easily আপনার ভালো হতে পারতো তো ইটা ছিল তো এবার আমরা জানবো হচ্ছে বা সেটা কি দেখুন এই টা দেখুন এই টা দেখছেন ইটা অনেকটা হাতুড়ি বা এর মতো দেখতে লাগছে না ঠিক

এর high এর উপরে যখন price মানে cross করতে শুরু করবে then এখানে আপনি buy করতে পারবেন এর নিচে একটা লাগবে simple logic তো এটা green candle ও হতে পারে আবার red candle ও হতে পারে but green candle হলে সেটা বেশি একটু শক্তি শালী বেশি মনে করা হয় red candle ও হতে পারে but red candle এর compare এ green candle টা বেশি strong ঠিক আছে তো এর কিছু দেখেনি যে chart কেমন কেমন ভাবে এটা আহ দেখা গেছে okay দেখুন ভালো করে market কি করে ছিল market নিচে fall হয়ে ছিল fall হবার পর support label এর কাছাকাছি এসে এই রকম একটা hammer candle তৈরী করলো then এখান থেকে buy হলো আপনি easily এটা high cross হওয়াতে buy করতে পারতেন

price নিচে fall হয়েছিল then support label এর কাছাকাছি এরকম red color এর একটা hammer candle তৈরী করলো then এখানে থেকে price উপরে চলে গেলো তো এই হচ্ছে hammer candle এর বৈশিষ্ট fine এবার চলুন দেখেনি ঠিক এরই opposite এ এটাতো bullish hammer মানে

কিন্তু price একবার উপরে যাওয়ার চেষ্টা করে ছিল but ওখান থেকে উপর থেকে heavy পরিমানে sealing pressure দেখা গেছে then নিচের দিকেই clothing দিয়েছে তো এটাকে আমরা বলি shooting star candle এটা একটা bearish sign দেয় market এ কেমন হয় price যখন uptrend এ চলতে শুরু করে then কোনো resistance এর কাছাকাছি গিয়ে যদি এই রকম কোনো candle তৈরী করে এর low cross হতে আপনি এই খানে sell করতে পারেন এর high এর উপরে লাগে তো এটাই logic তো চলুন এটাও দেখেনি কিছু example তাতে

দেখুন again price উপরে একটা uptrend এ গেছিলো যারপর উপরের দিকে একটা এইরকম shooting star candle তৈরী করলো then market fall হতে শুরু করলো তো এই হচ্ছে hammer আর হচ্ছে shooting star candle এর বৈশিষ্ট okay তো এবার দেখে নি next candle কি আছে next candle হচ্ছে tweezer tweezer top বা tweezer button তো কি হয় কি price যখন নিচে fall করতে শুরু করে then support label এর কাছাকাছি একটা red candle করলে যেহেতু fall করছে তো red candle তৈরী করলো বরাবর ঠিক একি রকম দেখতে এক খানা green candle তৈরি করবে ঠিক আছে green candle তৈরি করে যখনি green candle কে cross করবে price next candle এ তখন আপনি এই খানে buy করতে পারেন এর নিচে একটা লাগিয়ে দেখতে দেখুন অনেকটা জমুজ type এর কিন্তু color টা আলাদা তার মানে এটা একটা bearish candle এটা bullish candle এইখান থেকে fall হতে হতে market এখান থেকে আবার revers ও নিতে পারে তো এটাই তার জন্য এটাকে বলে tweezer tweezer button মানে আমরা আমরা কী করছি এখানে button catch করছি করাতেও market আবার যেতে শুরু করলো আর tweezer top এর ক্ষেত্রে কি হয় market একটা রিং really করছে উপরের দিকে uptrend রয়েছে then একটা ভালো মতো resistance জায়গায় এই রকম দুখানা যদি candle তৈরী করে next candle যখন এই low টাকে break করতে শুরু করে then এখানে আপনি same করতে পারেন তো এটা পুরো same এই candle এর মতোনি এটার ক্ষেত্রে কী হয় এটার পক্ষে আমরা proper খুজে এটার documents হিসাবে candle আর ছারটা candle কে দেখাই prime, feature, call করার পরে user, button আবার যে market উপরের দিকে শুরু করেছে এই stream কাছাকাছি গিয়ে যখন law টাকে break করে fall করতে থাকে সেগুলো এবার যে আমরা candle, origin, marubozu, candle marubozu কথাটি একটা Japanese শব্দ যার মানে হল dominating, market টা শক্তিশালী সেটা বোঝা যাই prime

একদম buying থাকবে মাঝে মাঝে ছোট ছোট dip দেখা যাই সেটা পাওয়া যাই বা নাও পাওয়া যায় but যেটা কথা হচ্ছে strong একটা বড় candle দেখা যাই পেছনে একটা buying pressure খুব বেশি সেটাকে marubozu, candle বলে total অন্যতম এর opposite সেখান থেকে market, fall শুরু করেচ্ছে একদম তার মধ্যে দিয়ে strong ভাবে fall করেছে এটাকে বলা হয় আর market continuous উপরে আসছে না নিচে আসছে আরেকটা market strong হচ্ছে বা market উপরে যাচ্ছে fallstrong candle তৈরি হচ্ছে এটা হতেও পারে নাও হতে পারে restriction, architecture আর support, architecture বিশেষত সমান তো এবার দেখে নিয়ে chart এ কেমন দেখতে লাগে ok দেখুন ছোট্ট একটা প্রথমে chart দেখেছি market যখন continue চল চে উপর আর দিকে এখানে একটা bullish candle তৈরি করছে এর high কত টা আপনি buy করতে পারেন নিচে একটা লাগিয়ে।

আর selling point নিচে ঠিক আছে seller রা বেশি দরকার হলে accurate মানে domain, specific আরেকটা আমরা ঠিক আছে market এমনি চক্কর দিয়ে কাছাকাছি আছে । এটা strong এক সময় বেশ strongcandle টা ভালো মতো costly পরের বছর ঠিক আছে যত তার মধ্যে একদমই দেখতে পারবে না এমন candle তৈরি হবে cancel আমাদের সেটা হচ্ছে daisy, candle OK এরকম হয়। প্রথমত daisy, candle নিয়ে normal, daisy একটা হয় jetskin, daisy আরেকটা ruderbay, daisy এই দু তিনতের মধ্যে normal, daisy টা কেমন হয় ঠিক আছে এখানে কিন্তু আবার নিচের দিকে আবার উপর এটা daisy, candle ও হতে পারে red, candle ও হতে পারে ঠিক আছে প্রায় করতে পারে। আবার red টা buying এ উপরে ছিল এটা নিয়ে আমরা দেখবো এটা নিয়ে হচ্ছে ভয় market পুরো restriction পরে market এ USmarket যারা buyers তারা ও খুশি যারা sellers আছে তারা ও খুশি তো TID যখন weekend এ high, close করে buying, session দেখা দিতে পারে আবার selling, pressure এই গুলো এটা একেবারে weekend তখন তো much, same আর reserve তো gap candle গুলো একসাথে একটা example আমরা chat এ দেখতে পই। সেটা একটা Trend চলা কালীন একটা offer এ candlehigh, back নিয়ে বসে আছে market নিচে fall হয়েছে stock e debit, investment তারপরে prime যখন feel করছি either, debit, credit মানে একটা similar, continue করেছে ঠিক আছে আরেকটা নেবো prime বিকেলে red, thing, start করতে গিয়ে ওখান থেকে এসেঠিক আছে আরেকটা দেখা যাক top এ red, candle, daisy, candle তৈরি করে ওরকম daisy, candle category, daisy থাকবে daisy, candle এর নিচ দিয়ে candle ঠিক আছে এটা হচ্ছে push, candlestick market থেকে candle হয় candle তৈরি হয় এই candle টা ঠিক আছে সেটা ভালো করে দেখি ওখানে মাত্র এখানে candle এর মধ্যে দেখা গেছে এই candle গুলো buyers রা ভাল ভাবে accept করে আবার market